এখানে একটি লাল রঙের পোস্টার দেখা যাচ্ছে যার মধ্যে লেখা রয়েছে বাই টু গেট টু ফ্রি ।

এখানে একটি সাদা রঙের দোকান লক্ষ্য করা যাচ্ছে যার নাম অজন্তা ডেয়ারি ।

নীচের মেঝেটিতে নানা রকমের নকশা কাটা রয়েছে।

এখানে একটি বিস্কুট -এর দোকান লক্ষ করা যাচ্ছে।

এই র‍্যালিতে একটি নীল রঙের জে_সি_বি দেখা যাচ্ছে যার আশেপাশে কিছু মানুষ সবুজ রঙের জামা পরে রয়েছেন।

এই দোকানগুলির সামনের দিকে অনেক বালি পাথর ইট পড়ে থাকতে দেখা যাচ্ছে।

এখানে মানুষজন ভিড় জমিয়ে রয়েছেন সেখানে একটি বাইক দেখা যাচ্ছে।

এখানে একটি বাস দেখা যাচ্ছে যার রং নীল ও সাদা।